দুজন ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তিনজন মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে পাঁচজন পুরুষকে দেখতে পাওয়া যাচ্ছ--

বিক্রেতা মাছ বিক্রি করছে | নানা ধরনের মাছ বড় ছোট। সামনে দেখা যাচ্ছে একটা সাদা পেটি ।

এখানে দেখা যাচ্ছে দুটো মটর সাইকেল ।

সাইড এ সাইড এ দর্শক বসে আছে গ্যালারিতে । দুই সাইড এ এই গ্যালারি আছে।